এখানে দেখে ম এইটা দেখে মনে হচ্ছে--

এবং সেখানে ওজন দাড়িও আছে।

হুমম এবং তার পিছন দিকে হরলিক্স।

তালে এটা স্বাভাবিক ভাবেই কলকাতা ছাড়া আর কোনো জিগা হতেই পারে না।

তার আগে উম হলুদ রঙের গেট রয়েছে।